Nearest আমাদের তোমার locality তে দেখবে সবকিছু দেখবে, কলকারখানা এত বেশি হয়ে গেছে, ঠিকাছে? যে জায়গাটা দশবছর আগে তুমি দেখেছিলো একেবারে গাছপালাতে ভর্তি ছিল। সেগুলো এখন তুমি দেখবে কি হয়ে গেছে? construction area হয়ে গেছে। ঠিকাছে? গাছ ফাছ কেটে একেবারে হয় ওখানে flat হচ্ছে নাহলে অফিস হচ্ছে নাহলে কোনো কারখানা করে দিচ্ছে। হয়ে যাচ্ছে, ঠিকাছে? এবার সবাই বলে যে হ্যাঁ গাছ লাগাতে হবে। পরিবেশ বাঁচাতে হবে গাছ লাগাতে হবে। আজকে তুমি যেটা বোলো কে কত জন করেছে? কেউ সামনে আসে না। যদি তুমি একটা ভালো উদ্বেগ নেবে না? যে তুমি একটা বোলো যে, হ্যাঁ আমি করবো আমি লাগাবো আমি দেখছি। তোমাকে দেখে দশজন আরো আসবে। But আমাদের মানুষের মধ্যে কি বলতো? সবাই ভাবে যে কে first এ যাবে? আগে কে যাবে সবার আগে? ওই আগে আগে আগে আগে করতে করতে কোনো কাজ আর হয়ে থাকে না। এই যে তুমি একটা ভেবেছো যে, হ্যাঁ এই যে weather এর যেটা changes হচ্ছে তার জন্য কিছু করতে হবে। বুদ্ধিটা ভালো উদ্বেগ নিয়েছো এটাও ভালো কথা। কিন্তু তোমারও মনে হয় আমি hundred percent sure তোমারও মনে হয় যে, আমার আগে যদি অন্য কেউ মানে তাহলে better হবে, কে আগে করবে? একদম একদম এটা তো মনে মনে হয় এটা যে আমি করবো? যদি অন্য কেউ করে তো ঠিক আছে। but ওই যে তুমি যদি নিজে উদ্বেগ নিয়ে আগে যদি করো? seriously বলছি তোমার দেখে তোমায় দশটা লোক আরো করবে। তাহলে তুমি করলে তোমার দেখে আরো কেউ করলো। তাহলে আসতে আসতে কি হলো? ওটা continuously হবে। even কি? এমন একটা সময় আসবে যে, ওই date এ particularly একটা কি বলতো? উৎসবের মতো হবে। একবছর তুমি করলে এই date এ ঠিকাছে? তো next year থেকে হয়তো তোমার দেখে অন্য কেউ করবে ওই date এ। ওই date এ আসতে আসতে আসতে আসতে ওটা একটা normal day হয়ে যাবে। সবার মনে থাকবে। ওই date এ একটা festival মতো তোমার ওটাকে অনুষ্ঠান হিসেবে enjoy করতে পারবে। তখন আর মনে হবে না যে, এটা কাজ করছি। তখন দশটা লোক আসবে ভিড় হবে একটা just ভালো। অবসসই But main উদ্বেগ নেওয়ার এটাই সবথেকে বড়। মানে ওটাই কেউ নিতে চায় না। একদমই তাই। এছাড়া আমরা কিছুটা গাড়ির ধোঁয়া দূষণ এসব কমিয়েও তো পরিবেশকে বাঁচাতে পারি। যাতে weather এর আহ balance টা একটু ঠিক হয়। যেমন আমরা এই পেট্রল ডিজেলে গাড়ি বাদ দিয়ে electric গাড়ি বা ব্যাটারি মানে ব্যাটারি car এসবের ব্য ব্যবহারের টা একটু বাড়াতে পারি। Okay যেটা তুমি বলছো দেখো আহ electric

আর যেহেতু পেট্রল ডিজেলের যেটা রয়েছে আমাদের অনেকদিন থেকে চলে আসছে। সবজায়গায় তুমি available পেয়ে যাবে পেট্রল ডিজেল, ঠিকাছে? তুমি আজকে বাইক নিয়ে বেরোচ্ছো দুশো কিলোমিটার চার শো কিলোমিটার যাও ওই চারশো কিলোমিটার তুমি মিটারের মধ্যে পঞ্চাশটা ষাট টা তুমি পেট্রল পাম্প পেয়ে যাবে। কোনো issue নেই শেষ হচ্ছে তুমি load করে নিচ্ছো চলে যাচ্ছো। but আজকে যদি কোনো একটা electrical vehicle নিচ্ছো তুমি সেখানে হয়তো আমার মনে হয় যদি ষাট কিলোমিটার একশো কিলোমিটার দুশো কিলোমিটার যাও সেখানে দুশো কিলোমিটারের মধ্যে একটা হয়তো station charger station পাওয়া যেতে পারে বলে মনে হয়। আবার নাও পাওয়া যেতে পারে। কারণ এই জিনিসটার জন্য already যেটা রয়েছে government কাজ করছে। আশা করি যখন আসবে তখন অনেক অনেক অনেক মানে relief পাওয়া যাবে, ঠিকাছে? আর বেশি তো সবথেকে বেশি পরিবেশ দূষণ কিসে হচ্ছে? first যেটা রয়েছে আমাদের গাছপালা কাটার থেকে। second যেটা রয়েছে এত যানবাহন রয়েছে। এত গাড়িঘোড়ার তার ধোঁয়া even কি কলকারখানার ধোঁয়া, ঠিকাছে? এর মধ্যেই তো অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। এত পরিমান এইসবে যদি দেখা যায় তার মধ্যে যেই

সেগুলো তো আর পূরণ হচ্ছেনা না ওই জায়গাগুলো? ওই তো বলছি দেখো পূরণ হবে কি করে? কেউ যদি একটা উদ্বেগ নেয় এইসব জিনিসে? ভাই এত সময় কারোর নেই। এইসব ভালো জিনিসের প্রতি উদ্বেগ নেওয়ার জন্য। হ্যাঁ কোনোকিছু একটা খারাপ জিনিস বোলো সেটা নিয়ে হয়তো আমরা আমরা সবাই এটা মানুষের একটা দিক। যেটা আমরা ভালো জিনিসটাকে খুব কম নিতে পারি। even যেটা খারাপ জিনিস তাকে সেটা আমরা বেশি করে নিতে পারি। কারণ মানুষ ভালো জিনিসটা তাই গ্রহণ করতেই পারে না একটু কমই পছন্দ করে। আর যেগুলো খারাপ হবে সেগুলোর মধ্যে মানুষ বেশি involve হতে থাকে। কেন ওটাতে কি হয়? মজাটা বেশি পাওয়া যায় সেই জন্য। আমরা দেখছি শুনছি চোখ বন্ধ করে দিচ্ছি ব্যাস। কাজের কাজ কোনোকিছুই করি না। আজকে date এ যদি তোমারই বাড়ি হচ্ছে বা তোমারই কিছু হচ্ছে তুমি নিজেই করবে। তোমারই বাড়ি হচ্ছে ধরো তোমার বাড়ির জায়গায় তিন চারটে গাছ আছে ওই গাছগুলো না কাটলে কিন্তু তোমার বাড়ি হবে না। তুমি কি করবে? তোমাকে কাটতেই হবে। চলো তুমি কাটলে তুমি বাড়ি করলে its okay কোনো issue নেই। but তুমি যদি বোলো যে ওই যে চারটে গাছ আমি কাটলাম, ওই চারটে গাছ কেটে আমি বাড়ি বানালাম। আমার নিশ্চই বাড়ির পাশে জায়গা আছে আমি ওই চারটে গাছের জায়গায় যদি আটটা গাছ লাগাই তাহলে আমারই ভালো হবে। কিন্তু সেই জিনিসটা তুমি করবে না। তখন তোমার মনেই থাকবে না। কেন মনে থাকবে না? তখন তুমি busy থাকবে নতুন বাড়ির জন্য busy থাকবে। তোমার ওই চারটে গাছ কাটা যাচ্ছে সেটা নিয়েও তোমার মাথা ব্যাথা থাকবে না। একদমই তাই। ওটাই বললাম যে ভালো জিনিসের প্রতি আমাদের কোনোদিনই আগ্রহ থাকে না। কোনোদিন আমরা ওটা ভাবিও না। এই যে আজকে weather change এই যে তোমার শরীর খারাপ হয়েছে, এটার জন্য দায়ী কিন্তু মানুষই দায়ী। হটাৎ করে weather change সেটাই এছাড়া বায়ুমণ্ডলের ওজোনস্তর এত পাতলা হয়ে যাচ্ছে যার ফলে সূর্যের একটা অতিবেগুনি রশ্মি আমাদের skin এও একটা প্রভাব ফেলছে। যার জন্য আরো তাপমাত্রা বেড়ে যাচ্ছে

Antarctica যেটা রয়েছে বরফ গলতে শুরু করেছে। কেন গলতে শুরু করেছে? কারণ একটাই ঠিকাছে? দূষণের পরিবর্তে। আর ওই যে আহ দিন দিন যদি ঐভাবে গলতে শুরু করে তাহলে উম সমুদ্রের তীরবর্তী যে শহরগুলো রয়েছে, ঠিকাছে? ওটা খুব তাড়াতাড়ি জলের তলায় যাবে। খুব তাড়াতাড়ি কেন বেশি দেরি নেই ওতে। তাহলে এগুলো কি হচ্ছে? এগুলো কার দোষ? মানুষের নিজের মানুষ নিজেই নিজের ধ্বংসের মুখে যাচ্ছে। মানুষ নিজেই নিজের ক্ষতি চাইছে। একদমই তাই একদমই একটু একটু হচ্ছে মানুষ এখন সচেতন নেই। যখন বেশি হবে তখন মানুষ আফসোস করবে এটা মানুষের নিয়ম। তবে আমার মনে হয় এখনই মানুষের সচেতন হওয়াটা দরকার বেশি পরিমানে। এরপর সচেতন হয়ে অনেক বেশি দেরি হয়ে যাবে। তখন আর কিছু মানুষ কখন সচেতন হয়? যখন সবকিছু হারিয়ে যায়। ঠিকাছে? যখন একটু একটু হয়ে থাকে না তখন আমরা এতটাও care করি না কোনো জিনিসের উপর। আরে ঠিকাছে একটু হয়েছে তো হ্যাঁ ঠিক হয়ে যাবে ঠিক হয়ে যাবে। but যখন ওটার শেষ একবারে শেষের মুখে থাকে তখন আর মানুষের কোনোকিছু করার থাকে না। তখন মানে সবকিছুই শেষ। তখন শুধু আফসোস করা ছাড়া আর কোনো উপায় নেই। তখন মনে হয় যে, একটু আগে যদি এটা করতাম তাহলে হয়ত আজকের date এ এই জিনিসটা হতো না। সেটাই তো? But কিছু করার নেই। নিজেকে change করতে হবে। পারো একটু সাবধানে থাকবে।

নিজেকে change করো। আর যদি পারো নিজের বন্ধুবান্ধব family member কে নিয়ে একটা দিন ঠিক করবে। সেই দিনের মধ্যে পাশাপাশি যদি জায়গা থাকে ওটাতে তোমারই লাভ। ভালো ভালো এখন প্রচুর দামি দামি গাছ রয়েছে সেই গাছগুলো কে লাগাতে পারো। ওগুলো যখন বড় হবে তখন তুমি ওগুলো কাউকে বিক্রিও করতে পারো। এটা ধরো দুটোই benefit তোমার। কোনো জিনিস কিন্তু সব জিনিসই লাভ। তবে কাজ করতে হবে। সেটা কি? তোমার আশেপাশে

ছেড়ে দাও তোমার নিজের বাড়িটা যেটা রয়েছে সেই খানেও। তোমার যে গ্রীষ্মকালে এত গরম সে ছাওয়াতো পাবে তুমি। ঠান্ডা তো অনুভব করবে। একদম একদম অবশ্যই তাই।

উদ্বেগ নিয়ে ঘুরতে হবে, ব্যাস আর কিচ্ছু না। তার জন্য একটু সময় লাগবে। সেইটাই হ্যাঁ নিজের বাড়ির আসে পাশে একটা ছোট্ট বাগান তো তৈরী

হম যাইহোক অনেক দিন পর ফোন করলে খুব ভালো লাগলো তোমার সাথে কথা বলে। weather সম্পর্কে একটা খুব সুন্দর আলোচনা ভালো থাকবে এই যে বলছো শরীর খারাপ করছে, ঠিকাছে? এক দু দিন দেখে নাও, নিয়ে কেমন রয়েছো? নাহলে তাড়াতাড়ি যেটা রয়েছে ডাক্তারের পরামর্শ নাও। কারণ এখন বলা যায় না কখন কি হতে পারে? সেই জন্য

আর এই যে ওষুধ খাচ্ছো না দেখিয়ে মানে dispensary থেকে ওষুধ নিয়ে এসে তো? হ্যাঁ ডাক্তার

ওটা খেয়ে দেখো যদি ভালো হচ্ছো কাল পরশুর মধ্যে its okay. আর যদি না হচ্ছে তাহলে careless দেখো আমি একটু আগেই বললাম যে, মানুষ কি যখন একটু হয় তখন কিন্তু ওটাকে care করে না।

তাহলে হয়তো ঠিক হতে পারে এখন দেখো tension করার কিছু নেই। যেহেতু ঠান্ডা গরমের জন্য একটু জ্বর সর্দি সবারই হচ্ছে, ঠিকাছে? আমারও জ্বর জ্বর লাগছে। এটা কিছু নয় এটা ভয়ের কিছু নেই। but যদি এক দু দিনের মধ্যে যদি ঠিক না হচ্ছে, তখন বলবো Please ডাক্তার দেখিও কেমন? চলো okay চলো

Bye.